এবং সেটি তে এখনো পযর্ন্ত কোনো রকম কোনো পেশেন্ট দেখা যাচ্ছে না পুরো রুমটাই ফাঁকা অবস্থায় আছে।

একটা গাছের ছ গাছের এখানে একটা গাছ লক্ষ্য করা যাচ্ছে এবং একটা আলোর স্ট্যান্ড ও লক্ষ্য --

এ তো সেই রাস্তা দিয়ে বিভিন্ন মানুষ কে চলাচল করতেও দেখা যাচ্ছে। এছাড়া দেখা যাচ্ছে বিভিন্ন রকমের--

এই ছবিটিতে দেখা যাচ্ছে দূরের দিকে একটি লোগো আছে। যেখানে লেখা আছে শারেফ কলেজ অফ এডুকেশন ।

অভ্যাস চলছে এবং ডোর -র মধ্যে অর্থাৎ নিচের মেঝেতে একটা ডোর ম্যাট -ও পাতা রয়েছে।

এই ছবিটিতে দেখা যাচ্ছে এ. কে. ফিটনেস জিম -এর লোগো দেওয়া একটা জায়গা যেখানে আহ কতগুলি মোমেন্টো শো করছে। এখানে মোট সাতটি মোমেন্টো রয়েছে ।

এই ছবিটিতে দেখা যাচ্ছে নদীর উপর চলাচল করার জন্য একটি পাড়ার ছবি। নদীর এক পার থেকে ওপারে যাওয়ার জন্য এটি একটি রাস্তা নির্মাণ করা হয়েছে যেটি বাঁশ দিয়ে তৈরী।

এবং সব চেয়ে বাহারি গাছ গুলি সুন্দর ভাবে সিপ করে কাটা এবং সুন্দর ভাবে পথটিকেও নির্মাণ --

কপি যেমন আ ওলকপি বাঁধাকপি ফুলকপি রসুন গাজর পেয়ারা পেঁয়াজ এছাড়াও ফল দেখা যাচ্ছে কলা আহ পেঁপে বিভিন্ন ধরণের।

জন্মদিন অনুষ্ঠানের টুপি এখানে পাওয়া যায় তো সেই ধরণেরই একটা দোকানের ছবি এইখানে তুলে ধরা হয়েছে ।